সে তো ঘুরেছি আগের দিন তো পয়সাকড়ি ফেলে গেছি

আরেকটা anti-biotic main ওষুধগুলো

শনিবার bus থাকে কি ও যেন

সে বলছিলাম কি আমি সব কিছু Dress করে দিবো কিন্তু যেটা সেটা নাও থাকবে যেটা আমরা ডানা বানা হয় আমরা ধীরে ধীরে

হ্যাঁ আমার তো যাওয়া হবে তাও আমারটা তো আমার তো বেশি চাপ দিই না তাই উঠে যাবে লাভ আছে

আমার তো যাওয়া হ তা এখনি অনেক light হয়ে গেছে

আমার অনেক ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার আমি

তুই তুই আমাকে বলবি আমি এসে যাবো আর কি আমার আসার কি যেমনি আমি সকালবেলায় আসি চলে যাই আমিও বিকেলবে আমার না একদম কি আমি fade up হয়ে গেছি মানে বাড়িতে থেকে থেকে আমি একদম Bore হয়ে গেছি আর ভাললাগছেনা আমার

তা আসবে আসবে তুমি

sun saturday আগে হলে

বলছি যায় না তো আমি বলি সেদিনকে অনেক মজা আসবে

তাও ও বেশি খেলিনি একবারই খেলেছিলাম

আমি একবার খেলেছিলাম তারপর থেকে এত ডাল দিয়েছিলাম যে বছর সবাইকে অন্নেক মজা আসে খেলতে ভাল্লাগে

একসঙ্গে যে team up করে খেলে মানে যে

Sunday এ এ এরা কেনো যায় না জানিস এ কি বলেছে কি না কি মেয়েদের কি তখন মেয়েদের free থাকে

আর এজন্যে আরে এই জন্যে নেই আই আই

তো ওও বলছিল ও যায় তো তো ওও বলছিল আমাকে নিয়ে যাবে কেন কি ওর জন্য

তো আমি কি জানতাম আমি কি সব ও অভিও যাবে আর ও বলছে ও যাবে না ও গেলে পয়সা লাগবে

তে কি ওর ই না দিতে হবে যেতে ওর কি হয়েছে তো আমি ভাবছি চল একদিন আমি তো বলছি চল আমি জানি দিদি যাবে না

রি রিয়া দিদির কাছ থেকে টাকা নিতে এসছে তা মনে হচ্ছে

এইটাই ওকে যদি বলবো কি আ আমরা যাচ্ছি চল তো ও যাবে

ওকে যদি বলি আমরা টাকা দিচ্ছি চল ও যাবে ঠিক

সবাই মিলে দিলে কি হয় একটা মানে হ্যাঁ সবার কম খরচাও হয়

আমি মজাও হয় ভালোও লাগে

একদিনকে টাকা তিনটের অনেক বেশি হয়ে

গেলে sunday -এই যেতে হবে saturday sunday

এখন দেখো আজকে তো যাব ছেলেটা রাগ হয়েছে যদি

আর পরে বলবো একটা কাজ আছে

আরে একটা কাজে আছে পরে বলবো আমি তোমাকে

কি ইয়ে Call center -এর না না না না ওই কাজ না করবি তুই Oriflame -এর কাজ আছে

করে দুটো কাজ জানি না ওর যা রাগ হয়েছে এই ছেলেটা কি আছে না আছে

কি কে কে দে কার সাথে দেখা কর~

বুঝতে পারলে আমানের একটা বন্ধু আছে

ও আমানেরআমি ভাবলাম আমার আমাদের পাড়ার কেউ

না না আমাদের একটা বন্ধু আছে ও আস~ কথা বলছে আসছে তুমি ভালো হতো দেখা যাক কি হয়

আলীও তো বলছিলো কি কি এক মনে আছে ধা পূজা তে বলছিলো তুই ছিলিস কি ছিলিস না জানি না এ

কি Gold -এর কাজ gold -এর ওইখানে কাজ করিস gold -এর ওইখানে সোনার দোকান তা আমি বললাম কোন সোনার দোকান তো বলছে কি সোনার দোকান তানিস্ক না কি বলেছিল ওইখানে কা

তো না করার কি আছে gold -এর দোকানে কত ভালো কাজ

তোর তোদের কে নিতে পারবে কেনো ওখানে Smart লোক ভালো figure এইসবই

তো না কোনও দিন তো খারাপ করি কিছু

আমদের এখানে কাজ কি আছে আর আমিতো বসে কাজ করবো কোনো খারাপ নেই ইজ্জতেরই কাজ আছে

সোনার দোকানে তো সব করার জন্য ready -ই থাকে

এই গানে আলীকে আজকেই এইটাই মনে পরেছে আসলে ওকে আমি আসলে বলেই দেব ওকে আমি

কাজটা যেটা বলছিলে তুমি যেটা হবে তো রিয়াকে লাগিয়ে দিতে

কি বলছিল আমার মনেও আসছে না আঞ্জলি jewelry কি এমনি কিছু বলছিল

দেখবে না জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আমাকে বলবে